এখানে আমরা দেখতে পাচ্ছি একটি হসপিটাল -এর মধ্যে কাউন্টার -এ দু-তিনটে ছেলে দাঁড়িয়ে আছে।

এবং এখানে অনেকগুলো পাখা দেখতে পাচ্ছি।

মানু এখানে এসে তাদের চিকিৎসা করতে পারে এবং টাকা জমা দিতে পারে।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বিশাল বড়ো হল -এর মধ্যে অনেকগুলো টেবিল টেনিস রাখা রয়েছে।

এখানে আমরা দেখতে পাচ্ছি এটা থার্টি সি বাস রাস্তার ওপর দিয়ে।

মুখ আঁকা রয়েছে এবং সামনে অনেক রকমের ফু-উল --

এবং তাদের জন্যই সামনে দু-তিনটে ম্যাডাম রয়েছে।

আজকালকার দিনে বাচ্চারা অনেকটা এগিয়ে আছে।

ওদেরও আমাদের মতো খোলামেলা জায়গায় ছেড়ে দেওয়া উচিত। তাদের নিজেদের --

এবং সামনে জায়গাটা খুব সুন্দর করে একটি গোলাপি রঙের গাছ দিয়ে সাজানো রয়েছে।